ডাকাতের মা সতীনাথ ভাদুড়ী আজকে কে ছিল ডাকাতের বউ শক্তির বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে. ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে রাতবিরেতে কখন জর্দায় পোকা পরবে. কার, কিপ আছে? টক টক করে দু ঢোকা শব্দ কিনেছিনে তিনবার খুলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পরও পর আরো একবার বলে দিতে হবে যে শক্তি নিজে বানিয়ে ছিল ছেলে আবার কড়া হুকুম কখনোই

আদেও কত রকমের টোকা মারবার রকম ফের আছে. কত বার হয়ছে. কতবার বদলেছে. দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের সে কারোর মনে যখন পাপ ঢোকে, তখন তাকে শেখানো হয় মুশকিল দিনকালে পড়েছে অন্যরকম শক্তির বাকের মুখে সোনা যেকালে যেকালে জলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজে কেটে ফেলেছিল. কাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে আর আজ

এ কি কখনো হতে পারতো আগেকার কালে? ন্যায় অন্যায় কর্তব্য ও কর্তব্যে পাখির স্থির একেবারে উঠে গেল দুনিয়া থেকে শক্তি বাপ কতবার জেলে গিয়েছে তো এর আগে দুবার কয়েক বলেছে কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি মাসটা যেতে হাতে টাকা এসে পৌঁছেছে কখনো বা আগাম তিন চার মাসের অ্যাকাউন্টে কিন্তু এবার দেখো তো কাণ্ড একটা সংসার পয়সার অভাবে ভেসে গেলো কিনা তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক আগে বৌমার শরীরটা ছিল ভালো সব্জি, রেবারকার, বউটা রোগা রোগা তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙ্গে গিয়েছে শরীর শক্তি যখন একবার ধরা পড়ে তখন বউমার ছেলে পেটে হ্যাঁ নাতি তার বয়স চার পাঁচ বছর হল বইকি কি কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব দারোগা সাহেব পর্যন্ত যার বাপ কে তুই তোকারি করতে সাহস করেনি কোনোদিন গাড়ি কিনা দুবেলা ভাত জোটে না হায়রে কপাল এ বউ যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে আমি বুড়ো মানুষ কোনোরকমে বাড়ি বাড়ি দুটো খোল মুড়ি বেঁধে আসি তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো তাছাড়া গয়না বাড়ির ঝি ঘিটা করে কাজ হতো আমরা করতে পারি না করলেই বা রাখতো কে? সখীর মা বৌকে কি কেউ বিশ্বাস করে নইলে আমার ইচ্ছা করে না যে বৌ নাতিকে নিয়ে ঘর করি দুটি মোষ আছে একটু দু একে একটু দুধ পড়ছে ওদের শরীরে দরকার দুধে আর বছর খানেক বাদে তো সৌখি ছাড় পাবে তখন বউকে নিয়ে ইটের উপর গয়না দিয়ে মেরে দেবে দেখিয়ে দেবো পাড়ার লোকেদের যে চৌকির মায়ের নাতির পথের ভিখিরি নয় আসতে দাওনা সখী কে দলের ওই বলদ বদ লোকগুলোকেও ঠান্ডা করতে হবে আমি বলি এসব কেড়ে নিচ্ছে লোকেদের দলে না নিলে ওরা কি ডাকাত নামের যোগ্য চোর ছিচকে চোর ওই যেটা টাকা দিয়ে দিতে আসতো সেটা চেহারা দেখেছো তালপাতার খেপায় নিচে দুগাছার দাড়ি

রোজ রাতে এই অবস্থা মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ধুঁকিয়ে না নিলে তার কোনোকালে ঘুম হয় না শীতের রাতে দিনে একবার সখি কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকা ছাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে বলে দিয়েছিল যে ফের যদি কোনদিন নাক মুখ ঢেকে ছুটে দেখি তাহলে খুন করে ফেলে দেবো

গেলো পাঁচ বছরের মধ্যে একটু কম দুঃখের কথা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে পড়েছে একদিনের জন্য নাক মুখ ঢেকে পাঁচ বছরের মধ্যে একদিন বাইরে নোনা আটা, গাছ তলা, শুকনো পাতার ওপর একটু খর খর করে শব্দ হল গন্ধ গোকুল কিংবা শিয়াল তিয়াল হবে বোধহয়. কি খেতে গিয়ে এরা আসে বোঝা দায়

এর আগের বার সৌখিন জেল থেকে এনেছিল সে কি আজকের কথা কম্বল খানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাঁধা পড়ে টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো টিকটিকির ডাক বোধ হয় হাতে মুখ, হাতিপাকে পড়লে ব্যাঙেও লাথি মারে টিকটিকিটা শুদ্ধ খুনসুটি আরম্ভ করেছে মজা দেখবার জন্য করে নিন টক টক করে আবার দরজায় দু টোকা দুটো টোকা করলো না তাহলে টিকটিকির না তো আওয়াজটা খনখনে চিনির কপাটের ওপর টোকা মারবার শব্দ বুড়ি উঠে বসে ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে দিয়েছে কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে এতো দিনে তালে দলের হতভাগা গুলোর মনে পরেছে সখির মায়ের কথা আবার দরজায় দুটো টোকা পরল এর সন্দেহ নেই অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুরির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে তবু বলা যায় না কে না কে সখি মা আস্তে আস্তে উঠে দরজার পাশে ঘুমিয়ে দাঁড়ায়. বন্ধ কপাটের ফাঁকে ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো লোকটাও

বিরির গন্ধ নাকে আসছে আবার টোকা পড়লো দুটো, বার একেবারে কানের কাছে এ টোকা পরবার কথা ছিল না অবাক কান্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি পুলিশের লোক টোক নয়তো পোকা মারবার নিয়ম কানুন গুলো হয়তো ভালো যাবে না সউখি ছাড়া পাবার যে এখনো বহু দেরি নিশ্চয়ই পুলিশের লোক তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চই নিয়ে নেবো তারপর অন্য কথা কথা বলতে হবে সাবধান. দলের কারোর নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়েন অজান্তে হঠাৎ মনে পড়ল হুর্ক খুলবার আগে দশবার নিঃশ্বাস ফেলবার কথা মানসিক উত্তেজনার নিঃশ্বাস পড়ছে ই না তা গুনবে কি বুকের মধ্যে ধরাস ধরাস করছে

জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে কিন্তু দরজায় টোকাস মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ

সাহেব কে টাকা খাইয়ে ছিল হুম সুপারিশ করে দিয়েছিল ডিনার বাবুর কাছে টাই তুই তার জাল নিয়ে তো আগে তারপর সব কথা হবে দরজা, দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সউখি ঘরে অন্য সকলে শুনতে পায় তারপর মাকে কেরোসিন তেলে তাকে খুঁজতে সাহায্য করবার জন্য যে লাইনে বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেলো ছেলেটা চুলে